আরে আমার একটু help করনা রে আমার একটুখানি movie টা দেখার ইচ্ছা হয়েছে, এবার আমার না কিছু suggestion দে না movie ভালো একটু horror type এর মধ্যে একটু গা ছম ছম ব্যাপার এরম কোনও বই বলতে পারবি?

আহ hindi তে একটা ভালো সিনেমা আছে movie এর ছোড়ি বলে ওটা তুই দেখতে পারিস ওটা ~ মানে নতুন release করেছে ঠিক আছে. তো ওটা বেশ ভালো আর তারপরে thirty two আহ রয়েছে room thirty two রয়েছে, এইগুলো দেখতে পারিস তবে যদি গা ছমছমে দেখতে চসা তাহলে আহ তোর দেখতে হবে একটি english film english film এর মধ্যে তোর উম ভালো ভালো রয়েছে তোর ভেগান রয়েছে তারপরে তোর আরও অনেক রকমের film যেগুলো তোর horror movies এর মধ্যে পরে কিন্তু তুই actual horror movies মানে কি তোর release মানে hall এ গিয়ে দেখবি নাকি আজকে রাতে দেখবি না না তোকে বললাম না রাত্তিরে দেখার একটু ইচ্ছা হয়েছে তাই ভাবলাম রাতে একটু বসে আরামসে দেখবো একে তো দেখছিস বৃষ্টির weather তোর একটু বর্ষাকালের এরকম একটু weather এ একটু খানি যদি বসি একটু ভালো movie টুভি দেখা যায় ওটা একটা আলাদাই একটা মজা. আচ্ছা আচ্ছা okay বুঝতে পেরেছি বুঝতে পেরেছি. তবে কি জানিস তুই যেটা বললি না যে হিন্দি movie এর মধ্যে আমার হিন্দির প্রতি তেমন একটা taste মানে খুব একটা ভালো আমার লাগেনা মানে taste বললাম এই জন্য যে এদের যে একটা movie টা বানায় না মানে কেমন বেশ একটা মানে এদের movie এর না কোনো আগা আছে না মাথা আছে. পুরো যেন মনে হয় যে একটা কার্টুন হচ্ছে মানে তুই তো দেখেছিস সব চেয়ে ভালো example জানিস্ তো রাজ যে movie টা ও ওটা দেখেছিস তো series টা রাজ এর

রাজ যে actually দু হাজার তিনে যে movie টা ছিল, সেটা না লাখ গুন better আমি মনে করি সেই সময়কার থেকে বা এখনকার ওদের যে এখন যে নতুন যে series গুলো বার করেছে রাজ reboot রাজ reloaded রাজ এইসব মানে এগুলো আজব লাগে. তারপরে ধর এই nineteen twenty london এটা ভাব তাও মানে nineteen twenty film টা কিন্তু বেশ ভালো ছিল হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম যে nineteen twenty টা বেশ ভালো nineteen twenty london টা তো পুরো মনে হল যেন vogous বানায় মানে বানিয়েছে একটা না ওর আগা না ওর মাথা কি থেকে কি আনল ভগবান জানে. তাও nineteen twenty তে একটা সুন্দর গল্প ছিল, একটা রাজার বিষয় তার একটা ইচ্ছা তার একটা অনিচ্ছা অনেক অনেকটা ভালো storyline ছিল, সবচেয়ে দেখ ভুত বলতে তো তেমন সত্যিকারে কিছু হয়না আমরা যাই বানাব cinema তে আমরা ওটা একটা খালি edit করে বানাই এই যে CGI ব্যাপারটা তুই এই CGI গুলো দেখ তুই hollywood এর এত ভালো ভালো movie আছে ভুতেরই মানে ওরা কত লাখগুন ভালো movie বানায় মানে ওদের এক একটা graphics কত সুন্দর মানে editing থেকে শুরু করে বল সবকিছু আর সেখানে আমরা মানে আজবই একটা দেখি মনে হয় যেন সেই হাস্যকর movie বানাচ্ছি হাসি পায় comedy movie ও তো ওদের থেকে মানে ভুতের নাম দেওয়াটা উচিত না comedy নাম দেওয়াটা উচিৎ অনেক তাই logicless comedy movie actually তবে তুই মানে অ্যানাবেলের series দেখে যদি দেখে থাকিস তাহলে অ্যানাবেল come home এইটার একটা নতুন part বেরিয়েছে কিন্তু, এটা তুই দেখতে পারিস কারণ অ্যানাবেল কিন্তু বেশ ভালো তারপরে তোর তুই দেখতে পারিস হচ্ছে ভেরোনিকা দেখেছিস? ভেরোনিকা হ্যাঁ সত্যি ভয়ও পেয়েছি ভেরনিকাটা দেখে মানে ওই যে story line টা বাবাকে মেয়ে ডাকতে গিয়ে মানে একটা demon কে ডেকে নিয়ে চলে আসবে তো এইতো এটা সত্যিকারের ঘটনা কিন্তু জানিস্ তো এই ভেরনিকা টা. ও তাই না জানতাম না এটা, হ্যাঁ রে এটা এটা একটি ভেনেজুয়েলার সত্যিকারের ঘটনা এটা তুই story তেও পাবি ভেনেজুয়েলাতে মানে এরকম একটা orphan মানে orphan বলতে মানে মা আছে মা এরকম ব্যস্ত থাকতো সারাদিন, মানে কাজবাজ নিয়ে তো বাবা মারা যান তো মেয়েটা না যে বড় মেয়েটা যাকে actually ভড় করেছে সে খুব miss করত মাকে তো sorry বাবাকে তো তখন কি হয় বাবাকে না সে একবার এরকম মানে উহ ইয়োঝা যে board টা আছে planchette যেটাতে actually করে সেটা করতে গিয়ে ও by chance দেখে ফেলেছে তো সেখান থেকে এটা actually original গল্প ঠিক এরকম যেমন তুই ভাবনা এই যে কঞ্জুওরিং কঞ্জুওরিং one কঞ্জুওরিং two এটাও কিন্তু সত্যিকারের ঘটনা, ও আমি যেরকম মামা মামা যে film টা দেখেছিস? হ্যাঁ মামা দেখেছি মামা বইটা খুব ভাল লেগেছে. মামা কিন্তু আমার প্রচন্ড touch লেগেছে কারণ cinema টার মধ্যে ভাই গল্প যেরম আছে সেরকম মানে ওখানে দুঃখের গল্প actually ওটা

ওটা তোর short film এর মত বুঝলি তো film টা ছিল হচ্ছে যে এরকম দেখাবে যে বাবা মায়ের মধ্যে খুবই ঝামেলা হত বুঝলি তো মানে হয়না husband wife এর মধ্যে problem হচ্ছে তো আর বাচ্চাটা

এবং বাড়িতে এসে মায়ের সঙ্গে মানে ওই বউ এর সঙ্গে প্রচন্ড ঝামেলা হবার ফলাফলে কিছু একটাতে ধাক্কা দিয়েছে এবার বউ পরে গিয়ে মাথায় লেগে মারা গেছে তো এবার মেয়েটা আসার আগেই বউটাকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে কবর টবর দিয়ে চাপা টাপা দিয়ে এসে চলে এসেছে. তারপরে মেয়েটা যেরম school থেকে এসেছে normal ছিল কথাবার্তা হয়েছে এবার এর বাবাটা দেখছে মেয়েটা কিন্তু ওর মাকে খোঁজ করছেনা, ঠিক আছে মানে last তিনদিন হয়ে যাবার পরেও খোঁজ করেনি যখন তখন ওর বাবা বলছে যে উম তুমি কি তোমার মাকে miss করছনা তুমি তো তোমার মাকে দেখতেও পাচ্ছনা তখন বলছে মেয়েটা ওর বাবার দিকে তাকিয়ে যে উম বাবা আমি মাকে miss করবো কেন আমি তো মাকে দেখতে পাচ্ছি. কিন্তু শুধু একটা জিনিষই বুঝতে পারছিনা মা কেন সবসময় তোমার পেছনে দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা short এটা একটা movie ও আছে movie টার নামটা আমার ঠিক মনে পরছেনা একটা movie ও আছে হ্যাঁ হ্যাঁ এরম একটা আছে না সত্যি movie টা ভালো ওটা আমি একটুখানি পুরোটা দেখতে পারিনি মানে rather দেখা হয়নি

শাটার মানে শাটার দেখেছিস বইটা?

হ্যাঁ মানে সত্যি ভাব ওরকম মানুষের সত্যিকারের হয় মানে মানুষটার কতটা কষ্ট মাথার ওপর নাকি ওরম ভাবে বসে আছে constant ওকে এরম ভাবে ভয় দেখাচ্ছে মানে তাও জানতে পেরেছে কোথায় ডাক্তারের কাছে গিয়ে যখন ও weight মাপতে গিয়ে দেখছে ওর weight এত বেশি মানে সত্যি এই movie গুলো মানে সত্যি কিন্তু তোর হিন্দি হিন্দি আহ বই শাটার টা শাটার টার হিন্দি version টা হচ্ছে click আচ্ছা আচ্ছা না এটা আমি বলতে পারবনা

version ও বেরিয়েছিল click আচ্ছা না এটা আমি জানতাম না তবে পুরো same পুরো same ওই photo তোলা নিয়েই হবে সব কিছু একদম ditto film একদম ditto film ওই যা তবে ওই কৃষ্ণা কটেজ film টাও বেশ ভালো কিন্তু আমাদের হিন্দির মধ্যে

আচ্ছা আচ্ছা একটু story টা বলত তাহলে খুব সুবিধা হয় মানে টা হচ্ছে তোর দেখাচ্ছে যে মানে actually মেয়েটা কোনোরকম ভাবে একটা আহ ওই accident এ মারা গেছিল ঠিক আছে কিন্তু ও মড়ে যাবার পরেও মানে দেখাবে যে college এ এসেছে ওর বন্ধুদের সাথে নতুন করে friendship তৈরি করছে সেই আবার ওই একই জায়গায় নিয়ে যাবে নিয়ে গিয়ে ওর boy friend টা মারা যায়নি শুধু ও মারা গেছিল, মানে সেই জন্য সেই ওখানকার গিয়ে ওই আবার same একটা জায়গা কিন্তু পুরো film টা খুব সুন্দর মানে ভয়ের scene গুলো বেশ ভালো তবে তুই যদি যদি একা রাত্রি বেলা film দেখতে চসা তবে আমি তোকে suggest করবো একটা বেশ ভালো friend request বলে একটা film রয়েছে এর এমএক্স player এ তুই ওটা দেখতে পারিস

yes ভুতের ওপর এবং film টা উহ বেশ ভালো মানে horror ঠিক ওই কাক গলে পড়ছে চোখ দিয়ে ওরকম গিলে খাচ্ছে এরকম কিছু নয়, but বেশ ভালো মানে film টা হচ্ছে একটু suspense এর মত আর উহ খুব রোমাঞ্চকর তুই বলতে পারিস আচ্ছা আচ্ছা তাহলে একবার try করে দেখবো যদি এরকম movie টা হয় একবার try করে আজকে রাতে আরেকটা জানিস movie এর কথা মাথায় আসলো সেটা হচ্ছে তুই অ্যামিটেল বি দ্য হরর এই movie টার নাম শুনেছিস?